টির উপর দিয়ে ইলেকট্রিক তার দেখা যায়।

কতগুলো টেবিল চেয়ার লাল রঙের চেয়ার হলুদ রঙের টেবিল --

রাস্তার দুই পাশে গাছপালা--

বিল্ডিং এর সাইড দিয়ে অনেকগুলি ইলেকট্রিক তার দেখা যায়।

মন্দিরের সামনে প্যান্ডেল করা।